অনেক লোকজন হাঁটা চলা করছে কেউ গল্প করছে।

গ্যানজাম হয়ে আছে তাও ঠিকই আছে।

আমি দেখতে পাচ্ছি দুটো লোক ছেলে দুটো ছেলে |

একটা ছেলে বড় বিল্ডিং দেখছে। ঠিক বুজতে পারছি না এটা কি আছে | মনে হয় আশা করি লাগছে চারি হতে পরে |

হচ্ছে কেউ গাড়ি ফাড়ি পার্কিং করছে এখানে। এটা মনে হয় পার্কিং করার জায়গা।

কি আছে বেশ |